এবং দেখা যাচ্ছে দোকানটি সুন্দর ডেকোরেট করা রয়েছে।

এটা একটি বাড়ি। যেখানে দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটি মোরগ রয়েছে। যেগুলো বেশ বড়ো এবং দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটি টব এবং কিছু গামলার মধ্যে--